sir আমাদের actually কিছু নতুন health insurance মানে policy launch হয়েছিলো, যেগুলোতে আমরা নতুন নতুন প্রচুর offer দিচ্ছি sir

হ্যা নিশ্চয়ই sir আমি আপনাকে বলে রাখি যে sir health insurance টা এখন কিন্তু খুবই important একটা জিনিস কারণ কি? আপনি নিশ্চয়ই জানেন যে এখন যদি কোন অসুস্থতা হয় আপনাকে যদি hospital এ admit হতে হয় তাহলে সেই hospital এর যে charge টা পুরো গোটাটা কিন্তু pay করতে গিয়ে কিন্তু আপনার যা যা savings যা যা আপনার মানে সব মানে কি বলবো আপনার পুরো life এর জমা পুঁজি কিন্তু ওই মানে hospital এর bill pay করতে এক রাতে হয়তো বেরিয়ে যেতে পারে এরকম situation ও দাঁড়ায় আরকি তো health insurance টা sir এখন করাটা মানে এই situation এ করাটা খুবই আমার মনে হয় necessary তো আহ এখানে ব্যাপারটা এরকম যে আমরা আপনার~ আপনি যদি hospitalized হন ঠিক আছে in future, তাহলে আপনার hospital এ যা আপনার যা খরচা লাগবে total সেটা কিন্তু আমরা full coverage দেবো ঠিক আছে? এটা কোন fifty percent, twenty percent coverage ওরকম কোন ব্যাপার না, আমরা কিন্তু hundred percent coverage দেবো আপনাকে আপনার যদি আজকে দু লাখ টা~ হচ্ছে আমরা দু লাখ টাকার coverage দেবো এটা এবারে আপনার plan টার উপর depend করছে যে, আপনার কতটা coverage আমরা দিতে পারছিঠিক আছে sir? এটাই হচ্ছে ব্যাপার মানে আপনি ধরুন পাঁচ লাখ টাকার plan নিয়েছেন, ঠিক আছে? বা আপনি দশ লাখ টাকার plan নিয়েছেন আপনি পাঁচ লাখ থেকে sir দু কোটি অবধি plan নিতে পারেন এবারে আপনি কোনটা মানে করতে ইচ্ছুক বা কত বছরের plan নেয়ার কথা আপনি ভাবছেন আমাকে একটু মানে বলতে পারেন sir? আচ্ছা sir দশ বছরের যে plan টা আছে সেটা আপনাকে পাঁচ লাখ টাকা অবধি মানে up to five lakh rupees আপনাকে coverage দেওয়া হবেঠিক আছে, আপনি দশ বছর ধরে ঐটা pay করতে পারবেন and আপনি পরে চাইলে plan টা extend ও করতে পারেন আপনার ইচ্ছা মতন, ঠিক আছে সেটার জন্যে আপনাকে per year

আচ্ছা তো আপনার~ আপনি তো এখনো খুব young আছেনতো আপনি যে এই মানে যারা যারা young আছে তাদের জন্যে health insurance টা লোকে usually ভেবে থাকে যে আমি তো এখন young, আমার তো কিছু হবেনাতো আমি এখন health insurance করবো না, আমি পরে গিয়ে health insurance করবো আপনি আহ যদি পরে মানে বয়স্কালে গিয়ে health insurance করেন তাহলে কিন্তু আপনাকে premium টা আরো বেশি দিতে হয় কারন কি আপনার hospitalization risk ধাপ কিন্তু কোম্পানি ধরেই নেয় যে আপনি বছরে একবার করে হয়তো আপনাকে hospitalize হতেই হবে, ঠিক আছেতো সেইক্ষেত্রে premium টাও কিন্তু অনেক বেশি থাকে

আপনি একটা no claim bonus পেয়ে যাবেন, যেটাতে আপনারই কিন্তু coverage amount টা বাড়তে থাকবে and আপনি যখন at the end ধরুন আপনি কুঁড়ি, ত্রিশ বছর ধরে এই জিনিসটা করছেন আপনি প্রত্যেক বছর আমাদেরকে তেরো হাজার টাকার premium টা দিচ্ছেন and তার সাথে কিছু কিছু bonus ও আপনার হচ্ছেআপনি তখন দেখতে পাবেন আপনার বয়সকালে গিয়ে আপনার ওখানে কুঁড়ি, ত্রিশ লাখ টাকা জমা হয়ে গেছে বা তারও বেশি জমা হয়ে গেছে তো আপনি তখন মানে নির্দ্বিধায় আপনি ভালো hospital এ আরকি মানে যে কোন type এর সুযোগ সুবিধা আপনি নিতে পারবেনতো এটার জন্যেই আমার মানে উম মানে উম মানে company থেকে suggest করা হয় যারা young তাদের জন্যে কিন্তু মানে এই health insurance টা কম বয়সী করে রাখাটা কিন্তু খুব লাভজনক হ্যাঁ একদম sir আপনি এখন থেকে যদি করেন তাহলে আপনার~ যে আপনি যেই কার বয়সে গিয়ে আপনি মানে plan টা মানে যেটা সুবিধা আপনি নেবেন এই health insurance

যে আমার health insurance এর যে মানে coverage amount টা সেটা এখনো অতোটা হতে পারেনি যে আমি এক, দু দিন hospital এ admit থাকবোঠিক আছে? কারণ কি হয়তো hospital এ এক দিনেরই bed ভাড়া কুঁড়ি হাজার টাকা বা তারও বেশি ভালো hospital এযেখানে আপনি মানে ভালো facilities পাবেনতো এই~ এইটাই হচ্ছে ব্যাপার and আজ থেকে এখন দু হাজার বাইশ চলছে, আজ থেকে দশ, কুঁড়ি বছর পর মানে দু হাজার আহ বিয়াল্লিশ, ছিয়াল্লিশে কিন্তু মানে আপনি বুঝতেই পারছেন যে তখন টাকা পয়সার value কোথায় চলে যাবেঠিক আছে? তো সেই ক্ষেত্রেই বলা আরকি, তো এইবারে আমাদের সেই অনুযায়ী premium amount গুলোও বাড়বে আরকি in future তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে বছরে আপনি যদি আমাদের থেকে দশ বছরের plan নেন, আমি আপনাকে sir recommend করবো আপনি একেবারে একটা বড় plan ই নিন ঠিক আছে? আপনি ত্রিশ বছরের একটা plan নিনঠিক আছে? সেখানেও আপনাকে তেরো হাজার করেই দিতে হচ্ছে and আপনার coverage amount টা আপনার যদি কালকেও কিছু হয়ে যায়, আপনার মানে আমি কথার কথা বলছি ভগবান করুক না হোক কিন্তু যদি আপনার কালকেও কিছু হয়ে যায় আপনাকে hospital এ admit থাকতে হলো এক সপ্তাহর জন্যে আপনার ধরুন তিন চার লাখ টাকা খরচা হলোআপনার এই মুহূর্তে ধরুন তিন চার লাখ টাকা নেই কিন্তু আপনি যদি health insurance টা আজকের date এ করে রাখেন তাহলে কালকে আপনার কিছু হলে কিন্তু এই তিন, চার লাখ টাকা নিয়ে আপনাকে ভাবতে হবে নাসেটা কিন্তু health insurance company মানে পুরোটাই cover করবে হ্যাঁ sir আপনি নিশ্চয়ই আমাদের আহ আমাদের অফিস আছে এ আছে sir falls lake এ আছে, আমাদের sir রাজারহাটে আছে, আমাদের sir বেহালাতে আছে and sir আমাদের রবীন্দ্র সরবরে আছেতো আপনি sir এই মানে এই office গুলোতে আপনি visit করতে পারবেন

Sir আপনার address একটু কি আমি জানতে পারি? আচ্ছা sir সেই ক্ষেত্রে আপনি বেহালা~ বেহালার যে আমাদের branch আছে সেখানেই আপনি visit করলে আপনি I guess সব কিছু জানতে পেরে যাবেন Sir আমি আর একটা জিনিস জিজ্ঞেস করছি যে, আপনার কি বাড়িতে কোন বৃদ্ধ কেউ আছে? আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বলে রাখি যে আপনার বাবার আমি জিজ্ঞেস করে নিচ্ছি যে আপনার বাবার কি কোন health insurance করা আছে এই মুহূর্তে? আচ্ছা sir আপনার মানে আপনার~ আপনি যেহেতু বলছেন যে, আপনার বাড়িতে বৃদ্ধ বলতে আপনার বাবাই আছে মানে sixty plus ঠিক আছে? তো উনি senior citizen এর category তেই পরছেন তো sir আপনাকে আমি এইটা বলে রাখি যে আপনার বাবার জন্যে আপনি যখন করছেন আপনার মায়ের age কত আমি কী জানতে পারি? আচ্ছা তো সেই ক্ষেত্রে আপনি একটা মানে joint ওরকম করে নিতে পারেন health insurance ঠিক আছে? মানে আপনার মা আর বাবার একসাথে তো এখানে ব্যাপারটা হচ্ছে আপনাকে মা আপনি যদি দু জনের একসাথে করান তাহলে আপনাকে premium টা যেটা pay করতে করতে হবে সেইটা হলো twenty five thousand ঠিক আছে yearly and আপ~ আমি আপনাকে বলবো যে আপনারটা আপনি আলাদা করান, ঠিক আছেকারণ কি আপনি তো young, আপনি যদি senior citizen দের সাথে জিনিসটা করান তাহলে কিন্তু আপনি no claim bonus তারপর এই discount যেগুলা থাকে সেগুলো যেগুলো আমরা young লোকদের দিয়ে থাকি কারন কি তাদের hospitilization risk টা কম থাকে

মানে complete charge টাই আমরা pay করছি আমাদের থেকে আপনাকে just মানে ঐ charge টাই installment এ আপনাকে দিতে হচ্ছে আমাদেরকেঠিক আছে sir তো এটাই মানে একটা খুবই বড় সুবিধা এটা, ঠিক আছে

and আমার আমার মা বাবার মানে আমার basically আমার মা বাবারও এই জিনিসটা করানো আছেআমার আগের বছরই আগের বছরই আমার মাকে hospitalize করতে হয়েছিলো, ঠিক আছে? একটু অসুস্থ হয়েছিলেন তার জন্যেতো আহ ব্যাপারটা এটাই হয়েছে যে ওখানে bill হয়েছিলো তিন লাখ টাকা hospital এতো ঐ তিন লাখ টাকা কিন্তু total আমাদের কিন্তু অবস্থা খুব একটা ভালো ছিলোনা তো ঐ পুরো তিন লাখ টাকাটা কিন্তু health insurance company cover করেছে সেটা কিন্তু আমাদেরকে চিন্তা করতে হয়নিতো তার জন্যেই আরকি আমি আপনাকেও suggest করছি যে আপনিও like এটা কিন্তু খুবই ভালো একটা মানে জিনিষআপনি হয়ত শুনেছেন health insurance এর ব্যাপারেআমি আপনাকে আরো details এ বললাম ব্যাপারটা না না sir একদম অসুবিধা নেই আপনি আমাদের যেকোনো branch এ এসে visit করে কথা বলে নিতে পারেন আপনি যদি সেইদিনই health মানে সেইদিনই apply করতে চান তাহলে আপনাকে যেগুলা carry করতে হবে সেটা হলো আপনার যেকোনো identity, আপনার বাড়ির যে দলিল বা যাই আছে ঠিক আছে সেইগুলো carry করতে হবে

and বাকি আরো যা যা লাগবে সেগুলো কিন্তু আপনাকে মানে আহ সেগুলো মানে মানে আপনি যার সাথে কথা বলবেন আমাদের যে manager আছে company র সেই কিন্তু আপনাকে জানিয়ে দিতে পারবে হ্যা sir সেইগুলোও মানে offer চড়ে~ চলে কিন্তু এগুলো কিন্তু সবই limited period offer মানে আপনি যে আজগে মানে আপনি main amount টা আপনাকে আমি বলতে পারছি যে মানে বছরে আপনাকে পনেরো হাজার টাকার premium দিতে হচ্ছে সেইটা এই বছর আপনি যদি health insurance টা নেন তাহলে আপনাকে এই বছর তেরো দিতে হবে সেটা কিন্তু next বছর কিন্তু আপনাকে পনেরোই দিতে হবে তো আপনি এখন যে offer টা পাচ্ছেন ধরুন এই বছর আপনি এই time এ মানে ধরুন আপনি এই এক সপ্তাহ দুই সপ্তাহের মধ্যে যদি করান, এই january মাসের মধ্যে ঠিক আছে তাহলে কিন্তু আপনি এই এই বছরটায় তেরো হাজার টাকা দিতে পারেন, আপনার দু হাজার টাকা minus হয়ে যাবে সেইটা কিন্তু আপনি পরে গিয়ে আবার বলতে পারবেন না যে, আমি তেরো হাজার টাকাই দেবো আপনার কিন্তু পনেরো হাজার টাকাই দিতে হচ্ছে এবারে এইরকম type এর offer এইগুলো আসলে মানে মানে অতোটাও কি বলবো লাভদায়ক নয় মানে offer গুলা আপনি যেভাবে ভাবছেন কিন্তু যেই ব্যাপারটা মানে আসল ব্যাপার সেটা হলো আপনি যদি young age এ as a মানে কি বলবো মানে ওই twenty five to thirty হন তাহলে কিন্তু এই offer গুলোর বাইরেও insurance company কিন্তু আপনাকে এমনি আরো অনেক মানে আহ bonus বা ইত্যাদি দেবে ঠিক আছে সেইগুলোও কিন্তু আপনার total coverage এর সাথে যোগ হয়ে যাবে না sir এখানে tax related কোনোরকমই~ কোনোরকমেরই অসুবিধা আপনার হবেনা, ঠিক আছে! যে আপনাকে tax pay করতে হচ্ছে বা ওরকম কিছু এখানে tax এর কোনো লেনাদেনা নেই যা মানে ঐগুলা আমরাই বুঝে নেবো আপনাকে just বছরে Premium দিতে হবে একটা date এর মধ্যে, ঠিক আছে sir? এইটাই just আমাদের চাহিদা আর কোনো আমাদের চাহিদা নেই, আপনাকে কোনো মাথা ব্যাথাই নিতে হবেনা ব্যাপারটা নিয়ে হ্যা sir নিশ্চয়ই উনাদের যেটা আছে সেইটা হলো আপনি ধরুন joint করছেন দুইজনের একসাথে তাহলে আপনি ধরুন দশ বছরের নিচ্ছেন দশ বছরের নিলে আপনি coverage পাচ্ছেন ঐ দশ লাখ টাকা দুইজনের জন্যে, ঠিক আছে! মানে total টা আরকি দুইজন মিলিয়ে দশ লাখ টাকা and আপনাকে প্রত্যেক বছর পঁচিশ হাজার টাকা করে দিতে হচ্ছে দশ বছর অবধি, ঠিক আছে sir? and এখন offer period এ আছে সেই পঁচিশ হাজার টাকাটা আপনার হয়ে যাচ্ছে বাইশ হাজার টাকা and আপনি যদি আহ আপনি যদি কুঁড়ি বছরের নেন তাহলে আহ আপনার total amount টা হয়ে যাচ্ছে কুঁড়ি হাজার টাকা করে তাহলে আপনি আপনাকে এই offer period এ এই বছর আপনাকে pay করতে হচ্ছে সতেরো হাজার টাকা দু জন আর আপনি যদি কুঁড়ি বছরের নেন and আপনি যত বছর বাড়াবেন, ঠিক আছে! তত কিন্তু amount টাও আহ কমতে থাকবে মানে আপনার premium এর amount টা. এইভাবেই ব্যাপারটা আরকি work করে আরকি. আচ্ছা, sir আপনাকে যেটা করতে হবে সেটা হলো, আমাদের কিন্তু আহ first এপ্রিল থেকে thirty first মার্চ অবধি এই জিনিসটা চলে. ঠিক আছে! মানে আমাদের year টা ওই wise calculate হয় আমাদের company তো আপনাকে thirty first মার্চের মধ্যে আপনাকে~ আপনি ধরুন আজকের date এ করছেন ঠিক আছে তাহলে আপনার কিন্তু thirty first মানে next year এর মানে দু হাজার তেইশের thirty first মার্চের মধ্যে আপনাকে কিন্তু জিনিসটা pay করে দিতে হবে কিন্তু আপনার কিন্তু insurance টা valid থাকবে কিন্তু আজকের date থেকে আপনি ভাববেন যে~ ভাববেন না যে আপনার first এপ্রিল থেকে ওটা চালু হচ্ছেআপনি যদি এখন নেন তাহলে আপনার এখন থেকেই ওটা valid ঠিক আছে! কিন্তু আপনি thirty first মার্চ অবধি time পাবেন ঠিক আছে! তো thirty first মার্চে যদিও ওইটা মানে আপনি যদি পরের বছরে আপনি ধরুন আপনার একটা insurance নিয়েছেনআপনার premium দেয়ায় কথা তেরো হাজার টাকা এই বছরের টা, তো আপনি যদি পরের বছরে গিয়ে দু হাজার তেইশ এ thirty first মার্চে যদি আপনি amount টা না দিয়ে যান, ঠিক আছে! বা আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার একটা ten percent আমাদের আরকি

Sir আমাদের health life insurance বলে আপনি যদি আহ google এ search করে নেন একবার, ঠিক আছে! তাহলেই কিন্তু আমাদের যাব~ আমাদের একটা website আছে আমাদের যাবতীয় যা information সব insurance related আপনি কিন্তু ওখানেই পেয়ে যাবেন, ঠিক আছে! and আহ আপনি আমাদের brance এ এসে চাইলেও কিন্তু visit করতে পারেন, আপনি দেখতে পারেন পুরো ব্যাপারটা তো আপনি নিশ্চয়ই আমাদের company নাম তো শুনেইছেন যে আমাদের মানে paper টেপার ও মাঝে মধ্যেই বের হয় add আহ sir আমি আর একটা ব্যাপার আপনাকে বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হলো আপনি কি মানে rider? আপনি কি মানে bike পাইক চালান? আচ্ছা তো আমি আপনাকে বলে রাখি যারা rider আছে তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের offer মানে different থাকে, ঠিক আছে! মানে আপনি যদি আজকে rider হতেন তাহলে আপনার কিন্তু risk factor টা একটু বেশি থাকতো তো সেই ক্ষেত্রে আপনার premium টা কিন্তু একটু skip করতে পারতো মানে ধরুন পনেরোটা আমরা সতে~ মানে সতেরো হয়ে যেতো বা এরম কিছু হতো আরকি তো সেইসব রকমের details কিন্তু আপনাকে provide করতে হচ্ছে আপনি যখন health insurance এর জন্য apply করবেন দ্বিতীয়ত আপনি আপনার এই মুহূর্তে দাঁড়িয়ে শারীরিক কোন সমস্যা থাকলে, ঠিক আছে! মানে ধরুন আপনার pressure, sugar এই যে যা যা থাকে আরকি ধরুন বিভিন্ন লোকের বিভিন্ন রকমের সমস্যা থাকে তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে আগের থেকে করতে হবে কেন বলছি কারণ পরবর্তীকালে গিয়ে কোন রকমের সমস্যা মানে ধরুন AZMA মানে পরবর্তীকালে গিয়ে আপনার অন্য কোন সমস্যা হলো, ঠিক আছে! ধরুন কিছু একটা ধরা পরলো বা পরলো সেইগুলো কিন্তু health insurance company মানে জানবে আপনার থেকে, ঠিক আছে! তো আপনার কিন্তু এই মুহূর্তে আপনার যা যা সমস্যা আছে সেইগুলো কিন্তু আপনাকে বলতে হবে and সেইগুলোর সাথে সাথে কিন্তু সেইগুলোর মানে medical prove fact টা সেইগুলোও কিন্তু আপনার মানে এই জিনিস একটা long process তো আপনি যদি মানে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের আহ branch এ এসে visit করার ব্যাপারটা জানতে~ মানে

আচ্ছা তো আমি আপনাকে জানিয়ে দিই যে আমাদের যে website টা আছে sir সেইখানে আপনি insurance related যাবতীয় মানে আরও আমাদের বিভিন্ন type এর insurance আছে ঠিক আছে. আমাদের আহ তো আপনি আমাদের আহ site এ ঢুকে আপনি যাবতীয় আপনার যা query আছে ওইখানেই আপনি দেখতে পাবেন, যে বিভিন্ন information ওখানে দেওয়া আছে and sir আপনার আপনার যদি কিছু প্রশ্ন করার থাকে, আপনার যদি কোন রকমের executive দের সাথে কথা বলার থাকে তাহলে আমাদের customer care যে number আছে website এ আপনি provide করা আছে দেখতে পাবেন বা আপনি just dial এও যদি আহ আমাদের customer care number search করবেন তাহলে আপনি সেটাও পেয়ে যাবেন Even just dial আমাদের branch to branch number ও আছে. আপনি ধরুন বেহালায় visit করছেন তাহলে আপনি বেহালা branch এর number পেয়ে যাবেন তো আপনি মানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের website বা just dial এর through. তো আপনার সেইটা নিয়ে কোন সমস্যা হবে না আর কিছুভাবে কি আপনাকে সাহায্য করতে পারি? Thank you sir আপনার দিন শুভ হোক.

হ্যাঁ, আ আপনি আপনারা কি করে জানলেন? আচ্ছা তো বলুন আপনি কি এ আপনার কি কি করতে চান বলুন? হ্যা সে তো অবশ্যই আপনি ঠিক বলেছেন. বলুন হ্যালো?

তাহলে কেমন কি ওটা বলবেন একটু please.

আচ্ছা দু বছর?

দিয়ে বলছিলাম আম দু বছরের করবেন প্রথমে তারপরে আবার তারপর আবার নেবেন মানে যদি খরচাটা এ হয়

হুম আচ্ছা বেশ ঠিক আছে আমি একটু ব্যাপারটা জেনে নি ভালো করে তারপর আমি আপনাকে জানাবো অবশই, আমি কি বলছিলাম এটা কি উম only four wheeler চার চাকার গাড়ি না যেকোনো গাড়ি bike কে. আচ্ছা সেটা মানে যেরকম দামেরই গাড়ি হোক না কেন নাকি একই? আচ্ছা বেশ দুই বছরে তাহলে উম তিন মাস অন্তর আমাকে তিন হাজার কত বল্লেন? আচ্ছা তাহলে আমাকে আমার গাড়ির তি দু বছরের জন্যে দু বছরের মধ্যে যদি আমার দুর্ঘটনা হয় তাহলে কোন টাকাটা পাবো আমি? আচ্ছা বুঝলাম মানে এইখান থেকে আমি কিছু পাচ্ছি না যদি হয় তবে আর যদি আচ্ছা তাহলে তো খুব ভালো হয় তো আমাকে কি কি কি করতে হবে একটু জানান তাহলে আমি তাহলে একটু

আচ্ছা তো নিয়ে আস্তে হবে আপনাদের ওইখানে bank এ? হুম আমি বলছিলাম কি যে আমি যে করলাম, বীমাটা করলাম যদি ছোট খাটো দুর্ঘটনা হয় মানে বেশি কিছু আমার ক্ষতি হয় নি ধরেন গাড়িটার সেই ক্ষেত্রে আমি কি করবো? সেই ক্ষেত্রে আপনারা কি আসবেন এইটা এ করতে. মানে আমার দুর্ঘটনা হওয়ার পরে আপনাকে জানাতে হবে যে আমার এই

আছে আপনি বীমা করার পরে আমাকে ওই ধরণের একটা card দেবেন মানে এর মতো না এমনি একটা খুব যেকোনো একটা কাগজ দেবেন. আচ্ছা বেশ তাহলে আমাকে। আ আমাকে কি কি লাগবে মানে যে কাগজগুলো লাগবে আবার বলুন আমি একটু note করে নি.

আচ্ছা নতুন গাড়ির কাগজপত্র হুম তারপর.

Aadhar এর ছবি হুম. আচ্ছা pan card এর ছবি. আচ্ছা আমার স্থানীয় কোনো মানে কোনো certificate বা কোনো পঞ্চায়েত certificate ঐরকম কিছু লাগবে না তো? আচ্ছা আপনাদের শুধু এখানে car এরই মানে insurance করা হয় আর কিছু হয় না? আচ্ছা বেশ তাহলে আপনি আপনি সবারই করেন insurance তাই না? আছে বেশ তাহলে ঠিক. আচ্ছা বেশ ঠিক আছে তাহলে উমম তাহলে আমাকে আসার দরকার পড়বে না ওখানে না আপনারা আমি আসবো না হলে নাকি? এতে আমার অভিভাবক অভিভাবকদের কোনো মানে সাক্ষর লাগবে না তো? এতে মানে কোনো কাগজপত্রে আমার অভিভাবকের সাক্ষর লাগবে না তো? সেটাই বলছি. আচ্ছা বেশ তাহলে আমি একবার উমম আপনাদের showroom এ ঐখানে এসে তাহলে একবার আপনার senior এর সঙ্গে কথা বলে নেবো এইটাই বলতে চাইছেন তো? ধরুন আমি গাড়িটা নিয়েছি EMI এ এখনো আমার ওই টাকাটা ইয়ে হয় নি, তখন ওই মুহূর্তে কি হবে?

আপনাদের এই যে টাকাটা টাকাটা নেবেন তিন মাসে এটা কি একদম কি বলে fixed এটা মানে না আরো কোনো এ আছে যে আমি আপনি আপনি এই দিলেও পারেন ওই দিলেও পারেন. আচ্ছা বুঝলাম হুম না আর কোনো তো অসুবিধা নেই তাহলে আমি একবার নাহয় গিয়ে আপনাদের office এ গিয়ে একদম একদিন senior এর সঙ্গে কথা বলে আমি final কথাটা আপনাদের জানাবো. ঠিক আছে?

আচ্ছা বেশ তাহলে ওটা এই দুই বছর পরে করলে পারি? কিংবা হটাৎ আমি ধরেন ছয় মাস পরে আবার পরিবতন করতে চাই গাড়িটা. আসসালামু আলাইকুম ভাইয়া য়া আলাইকুম আসসালাম ভালো আছেন

আমার তো একটু ঠান্ডা লাগলো হটাৎ করে ও আর এখন এই ঠান্ডার সমস্যা টা তো সবারির যে Weather এর কারণে এমনটা হচ্ছে হম বাসার সবাই ভালো আছে হ্যাঁ ভালো আপনার বাসার সবাই ভালো আছে

না আমাদের বাসায় কারো এখনো কোনো সেই ভাবে কোনো সমস্যা নেই আল্লার রহমতে সবাই সুস্থ আছে আর এই যে diabetes থাকে তারপর যাদের হাঁপানি থাকে তাদের জন্য শীত কালটা মানে অনেকটাই মানে অনেকটাই আরকি ওদেরকে সাবধানে রাখতে হয় হ্যাঁ শ্বাসকষ্ট কিংবা হাঁপানি কিংবা এলমা যা যেটাই বলেন তাদের একটু সাবধানে রাখতে হবে বয়স্ক আর শিশুদের একটু সাবধানে থাকতে হবে এমনি এখন যে পরিমানে বায়ু দূষণ হচ্ছে আর আহ বায়ু দূষণ পানি দূষণ দূষিত খাবার খাচ্ছি আমরা এইকারণে তো বায়ু দূষণে তো শ্বাস কষ্ট প্রচুর কষ্ট হয় ই দের প্রচুর কষ্ট হয় ওরা বাহিরে আবহাওয়া টা একদম সজ্জ করতে পারে না বাহিরে গেলে ওদের মানে অনেকটাই সমস্যা হয় হম এইজন্য Mask পরে বেরোনো বলো এখন যদিও অন্য দেশে Corona প্রকোপ কম কিন্তু Corona তো আছেই Plus বায়ুদূষণের কারণে Mask টা আমাদের continue পরে যাওয়া উচিত Better মনে হয় আমার কাছে হ্যাঁ কারণ কি এখন আবহাওয়ার যে অবস্থা আপনি mask ছাড়া কিছুক্ষন বাইরে থাকার পর দেখবেন বাসায় আসার পর দেখবেন আপনি নিজের কাছে একটা অস্বস্তিকর একটা অনুভব হবে হম বঞ্চিত কারণে তত্বক শুস্ক হয়ে যাই শুস্ক হবার কারণে ত্বক তো শুস্ক হয়ে যাই এই শুস্কতার জন্য আপনি তো বিভিন্ন ধরণের moisturizer করা উচিত পর কিংবা রাতে শুতে যাবার আগে

ইয়া থাকে তারজন্য এই যে আমার স্কিনের ও সমস্যা করে তাপরে আবার মনে করেন এই যে চুলেও সমস্যা করে বিভিন্ন ধরণের খুশকি হয় চুলে সেগুলাও অনেকটা সমস্যা করে এগুলা সবগুলার ই উপর যত্ন করিবেন যত্ন নেওয়া দরকার

খুশকির জন্য তো অন্য রকম ইয়ে আছে আহ Shampoo আছে সেগুলো ব্যবহার করতে পারেন আর এইসব যে যে এইসব যে ই তো মে রব্বে খুশকি ত্বকের যত্নে তো মেয়েদের আহ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 আপনারে বেশি Use করেন আপনারাই বলতে পারবেন ভাল আমাদের থেকে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 সাস্ত্ব মানে সস্তর দিকে খেয়াল রাখবেন তো আর আমরা Skin এর যত্ন নেবো কিন্তু দেখেন আমাদিকে তো রোগ প্রতিরোধের ক্ষমতাটাও অনেকটা জরুরি কারণ কি শীতকালে অনেক টাই অসুস্থ হবার সম্ভবনা থাকে যেমনকি এখন এই যে একদিন গরম একদিন ঠান্ডা তারপরে আবার দিনের বেলায় গরম রাতের বেলায় ঠান্ডা এরকম একটা পরিস্তিতি চলতেছে এটার মাধ্যমে কিন্তু অনেকজন অসুস্থ হয়ে পড়ছে

এই যে অসুস্ততার যে অসুস্ততা গুলো কি করতে হবে আমাদের এই যে রোগ তো আমাদের কিছু কিছু মানুষ দেখবে আমরা সহজেই অনেকজন তো অনেক সহজেই অসুস্ত হয়ে পরে দুই দিন পর পর অসুস্ত হয় পড়ি সপ্তাহে সপ্তাহে অসুস্ত হয় আর কিছু কিছু মানুষ আছে আল্লার রহমতে Strong থাকে তারা তারা সহজে অসুস্ত হয় না কারোকি তাদের immunity ক্ষমতাটা ভালো আর যারা অসুস্ত হয়ে পরে আর তাদের হয়তো যাই দেখবে তাদের খাবার তালিকা ঠিক নেই হয়তো বা তারা Fast Food গুলা বেশি খাচ্ছে health খাবার খাচ্ছে না তাদের রোগ প্রতিরোধের ক্ষমতাটাও কম সেইজন্য যে কোনো রোগ ওদেরকে সহজে আক্রমণ করে ফেলতে পারে হ্যাঁ খাদ্য অভ্যাস একটা বড়ো বিষয় উহ রোগ প্রতিরোধের ক্ষমতাটাও বৃদ্ধি করার জন্য খাদ্য অভ্যাস খুব বড়ো বিষয় আমাদের খাদ্য গ্রহণ করা উচিত একটা Must